scilab ব্যবহার করে file handling এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব:
input ফাংশন
output ফরম্যাট করা
ফাংশন সংরক্ষণ করা
ফাংশন load করা
প্রদর্শন করতে আমি সংস্থাপিত scilab সংস্করণ 533 for সাথে ubuntu linux 1204 operating system ব্যবহার করছি
আপনার scilab এর মৌলিক জ্ঞান থাকা উচিত
না হলে scilab এর প্রাসঙ্গিক spoken tutorials জন্য spoken hyphen tutorial dot org পরিদর্শন করুন
input ফাংশন ইউসারের থেকে input নিতে ব্যবহৃত হয়
এটি user input জন্য text string a একটি prompt প্রদান করে
এটি keyboard থেকে input জন্য অপেক্ষা করে
যদি prompt ক্যারেজ return ছাড়া কিছু প্রবিষ্ট না করা হয় তাহলে input ফাংশন একটি খালি matrix ফেরৎ দেয়
input ফাংশন দুইভাবে লেখা যেতে পারে:
প্রথম x = input বন্ধনীতে message to display
দ্বিতীয় x = input বন্ধনীতে message to display strings
দ্বিতীয় উদাহরণে দ্বিতীয় argument হল string
তাই output একট ক্যারেক্টার string so keyboard ব্যবহার করে প্রবিষ্ট করা একটি expression
scilab console window খুলুন এবং লিখুন
x is equal to input বন্ধনীতে double উদ্ধৃতিতে enter your age double উদ্ধৃতি বন্ধ করুন বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
লিখুন 25 এবং enter টিপুন
এখন লিখুন y is equal to input বন্ধনীতে double উদ্ধৃতিতে enter your age double উদ্ধৃতি বন্ধ করুন comma আবার double উদ্ধৃতিতে লিখুন string বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
লিখুন 25 এবং enter টিপুন
আমরা দেখতে পাই যে উভয় ক্ষেত্রেই input যা আমরা keyboard থেকে প্রবিষ্ট করেছি সেই সংখ্যা 25 ছিল
এখন ভ্যারিয়েবল x এবং y এর ধরন যাচাই করি
এখন clc command ব্যবহার করে console পরিষ্কার করি
আমরা এটি দ্বিতীয় উদাহরণে দেওয়া argument string ব্যবহার করে এবং গুরুত্বকে যাচাই করতে করছি
ভ্যারিয়েবলের ধরন যাচাই করতে এখন type:
> typeof বন্ধনীতে x এবং enter টিপুন
একইভাবে typeof y এবং enter টিপুন
আপনি নিজে থেকে দেখতে পারেন যে x এ সংরক্ষিত প্রথম উত্তর constant টাইপের হোক এবং
command সম্মিলিত argument string এর সাথে y তে সংরক্ষিত দ্বিতীয় উত্তর হল string টাইপের
এখন দেখি যে console প্রদর্শিত output কিভাবে ফরম্যাট করে
এটি mprintf ফাংশন ব্যবহার করা যেতে পারে
mprintf ফাংশন scilab console ডেটা লেখে formats করে এবং রূপান্তর করে
এটি printf ফাংশনের ccoded সংস্করণের জন্য একটি interface
এখন এর জন্য একটি উদাহরণ দেখি console খুলি
লিখুন> mprintf বন্ধনীতে উদ্ধৃতিতে লিখুন at iteration percent i comma result is colon slash n alpha is equal to percent f comma 33 comma 0535 বন্ধনী বন্ধ করুন
এখানে percent i % i এর স্থানে 33 দেখাবে এবং ফ্লোযের মত percent f % f এর স্থানে percent 535 0535 দেখাবে enter টিপুন
এটি output দেবে at iteration 33 result is alpha is: equal to 0535000
console পরিস্কার করুন এখন অন্য একটি উদাহরণ দেখি
mprintf বন্ধনী খুলুন উদ্ধৃতিতে value of x is equal to percent d is taken as a constant comma while value of y is equal to percent s is taken as a string উদ্ধৃতি বন্ধ করুন comma x comma y বন্ধনী বন্ধ করুন
উপরোক্ত উদাহরণে পার্সেন্টেজ d % d ভ্যারিয়েবল x a সংরক্ষিত constant ডেটা সন্নিবেশ করতে ব্যবহৃত হয় এবং
পার্সেন্টেজ s % s ভ্যারিয়েবল y তে সংরক্ষিত string ডেটা প্রবিষ্ট করতে ব্যবহৃত হয় enter টিপুন আপনি output দেখেন
এখন save এবং load commands ব্যবহার নিয়ে আলোচনা করি
গণণার মাঝে scilab থেকে প্রস্থান করতে এবং
পরে অবিরত রাখতে লিখুন save thissession
এটি thissession নামক file সকল ভ্যারিয়েবলের বর্তমান ভ্যালু সংরক্ষণ করবে
এই file এডিট করা যাবে না
এটি binary ফরম্যাটে রয়েছে
আপনি পরের বার scilab শুরু করলে লিখুন load thissession
এবং সেই গনণা সেখান থেকে আবার শুরু করতে পারেন যেখানে আপনি ছেড়েছেন
save এবং load ফাংশন এর উদ্দেশ্য হল:
save command binary file scilab এর সকল বর্তমান ভ্যারিয়েবল সংরক্ষণ করে
ভ্যারিয়েবল একটি graphic হ্যান্ডেল হলে save ফাংশন সকল সংশ্লিষ্ট graphics _ entities পরিভাষা সংরক্ষণ করে
file নয়তো তার path be তার পূর্বে প্রদত্ত ডিসক্রিপটার দ্বারা দেওয়া যেতে পারে
save বন্ধনীতে filename filename দ্বারা সংজ্ঞায়িত সকল বর্তমান ভ্যারিয়েবলকে file সংরক্ষণ করে
save বন্ধনীতে fd ডিসক্রিপটার fd দ্বারা সংজ্ঞায়িত সকল বর্তমান ভ্যারিয়েবলকে file সংরক্ষণ করে
save filename x y বা save fd x y শুধুমাত্র নামাঙ্কিত ভ্যারিয়েবল x এবং y সংরক্ষণ করে
এখন save এবং load commands ব্যবহার স্পষ্ট করতে একটি উদাহরণ দেখি
console ফিরে যাই এখন দুটি ম্যাট্রাইসেস ধরুন a এবং b সংজ্ঞায়িত করি
> a = eye অফ 22 এবং enter টিপুন
লিখুন b = ones অফ a এবং enter টিপুন
clc command ব্যবহার করে console পরিস্কার করুন এখন লিখুন:
save space matrix ড্যাশ a ড্যাশ b
অথবা এটি নিম্ন রূপেও লেখা যেতে পারে:
save বন্ধনীতে উদ্ধৃতিতে matrix dat a dat b dot dat উদ্ধৃতি বন্ধ করুন comma a comma b বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
এটি বর্তমান কার্যকর ডিরেক্টরিতে binary file matrix dash a dash b dot dat matrixab dat a ভ্যারিয়েবলের ভ্যালু সংরক্ষণ করে
আপনি you binary file অস্তিত্ব যাচাই করতে you বর্তমান কার্যকর directory browse করতে পারেন
আপনি এটি এখানে দেখতে পারেন আমি file browser বন্ধ করব
এখন file আবার ভ্যারিয়েবলে load করি
এর আগে এখন আমরা ভ্যারিয়েবল a এবং b মুছে দেই
লিখুন clear a space b এবং enter টিপুন
আপনি আবার যাচাই করেন যে এই ভ্যারিয়েবল বাস্তবে মুছে গেছে কি নয়
> a b
এখন load command ব্যবহার করে binary files থেকে এই ভ্যারিয়েবল a এবং b তে values আবার load করি
লিখুন: load বন্ধনীতে উদ্ধৃতিতে matrix dat a dat b dot dat উদ্ধৃতি বন্ধ করুন comma উদ্ধৃতিতে a comma উদ্ধৃতিতে b বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
এখন ভ্যারিয়েবল a এবং b তে ভ্যালু যাচাই console মুছে দিন
লিখুন> a এবং> b
আপনি দেখতে পারেন যে ভ্যারিয়েবলে ভ্যালু পুনরায় লোড করা you
in tutorial আমরা শিখেছি input command ব্যবহার করে input ফাংশন
mprintf command ব্যবহার করে output ফরম্যাট করা
save ফাংশন
load ফাংশন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ